দুটি ছোট ছোট পিলার দেখতে পাওয়া যাচ্ছে এবং বিল্ডিং এ অনেক জানলাও দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি লাইট জ্বলতেও দেখতে পাওয়া যাচ্ছে।

একটি পাথর বড় পাথরের ওপর একটি ছেলেকে বস থাকতে দেখতে পাওয়া যা--

পুল দেখতে পাওয়া যাচ্ছে পিছনে ঘরের পিছনে একটি গাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং আকাশে অনেক কালো মেঘ জমতে দেখতে পাওয়া যা--।

এবং তার পাশে আরো কয়েকটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছেসামনে একটি ফিউজ পোল দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে কিছু বেড়িক্যাড ও দেখতে পাওয়া যাচ্ছে রাস্তায়।